একটি মহিলা বসে আছে একটা লোক দাঁড়িয়ে আছে আর কিছু কাপড় রৌদ্রে দেওয়া হচ্ছে।

এটা একটা গ্রসারির দোকান যেখানে অনেকগুলো জিনিস প্যাকেট লাগানো আছে।

এখানে রাস্তার মধ্যে কিছু জল দেখা যাচ্ছে।

একটা মান একটা মহিলা বসে আছে স্টেজে চেয়ারের ওপরে অনেক হম অনেকগুলো মানুষ।

বাইক নিয়ে যাচ্ছে কিছু গাছ আছে পাশে কিছু সাইকেলস রাখা আছে।

দুইটা লোক দেখা যাচ্ছে যারা পেট্রোল নিচ্ছে পেট্রোল পাম্প তিনটা একতা অটো দেখা যাচ্ছে।

দুইজন পুরোহিত আসে এখানে যাওনে উঠোনে অ সাদা গেঞ্জি গোলাপী রঙের ধুতি এবং মাথার মধ্যে গোলাপী রঙের কাপড় বাঁধছে।

একটা জঙ্গল দেখা যাচ্ছে যেখানে একটা গাছ আছে।

হু অনেকগুলো ঘাস আছে পিছনে অনেকগুলো ঘাস আছে।

পাশের চেয়ারের মধ্যে বেগ রাখা।

এটা একটা চার্চ এখানে বিয়ে হচ্ছে মানে ম্যারেজ হচ্ছে।

লোক একটা কথা বলছে মধ্যে কিছু ড্রয়িংস করা আছে।

বিল্ডিং আছে যেটা কালার একটা গুলাবী আর একটা হচ্ছে সাদা দুইটা বিল্ডিং ।

এটা একটা ওষুধের দুকান যেখানে একটা লোক বসে আচে।

এখানে একটা কালো রঙের চেয়ার আছে।